কি জিনিস রাখা রয়েছে। দেখে মনে হচ্ছে তারা জেলে মাছ ধরতে বেরিয়েছে।

এটি একটি দেওয়ালের ছবি। যেখানে দেখা যাচ্ছে একটি দরজা আছে।

সবাই লাল পাঞ্জাবি পরে এবং একটি ছেলে লাল টুপি পরে আছেন এবং একটি ছেলে মাথায় গামছা বেঁধে আছেন পাশে একজনকে হলুদ জামা পরে দেখা যাচ্ছে।

খালি একটি গাড়ি রাখা রয়েছে এবং যার আশেপাশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর আশেপাশে অনেক গাছ।

এখানে দেখা যাচ্ছে সিস্টার এবং ফাদার কেও দাঁড়িয়ে থাকতে।

এবং দেখে মনে হচ্ছে খুব রোদ করেছে।

এবং সাইড -এ নেট লাগানো রয়েছে এবং তারা খেলছে।

এখানে দেখা যাচ্ছে একটি বাইক রাখা রয়েছে যার উপরে হেলমেট রাখা রয়েছে এবং অনেক জিনিসপত্র রাখা রয়েছে। পাশে আরেকটি কালো রঙের বাইক রাখা রয়েছে যেখানে যার উপর দুটি হেলমেট রাখা রয়েছে এবং সামনে একটি জলাশয় দেখা যাচ্ছে যার আশেপাশে গাছ রয়েছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল বড় মাঠ এবং মাঠের আশেপাশে বড় বড় সাদা রঙের বিল্ডিং রয়েছে।

অপূর্ব একটি এখানে দৃশ্য দেখা যাচ্ছে। আশেপাশে ব্যারিকেড করা রয়েছে সাদা রঙে এবং গেট টা খুবই সুন্দর রং দিয়ে সাজানো রয়েছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অনুষ্ঠান বাড়ি খুবই সুন্দর করে সাজানো রয়েছে বাড়িটা সামনে খুবই সুন্দর ভাবে কার্পেট পাতানো রয়েছে এবং আলো।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের বাগান এখানে মানুষ অনেক রকমের ফুল দেখতে আসে এবং অনুভব করতে আসে খুবই সুন্দর সুন্দর ফুল এখানে টবে রাখা রয়েছে।

খুবই সুন্দর এখানে লাগছে। এখানে অনেক ছাত্র ছাত্রীরা আসে এইগুলো দেখতে এবং অনেক কিছু এখান থেকে শেখার জন্য।

আশেপাশে খুবই সুন্দর গাছ দিয়ে ঘেরা রয়েছে। অপূর্ব একটি দৃশ্য এখানে দেখা যাচ্ছে। এখানে ছোট দেখে ছেলে মেয়েরা বা বড় বয়সীরা এখানে এসে তাদের সময় কাটায় এবং অনেক আনন্দ করে।

খুবই ভালো লাগছে তাকে এবং এখানে অনেক মানুষই আসে নিজের পছন্দমত চুল কাটতে এবং দাড়িও কাটতে। খুবই সুন্দর একটি জায়গা।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল বড় মাঠ এবং তার মধ্যে অনেক ছেলেরা খেলাধুলা করছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল বড় হাসপাতাল। এখানে অনেক মানুষই সামনে দাঁড়িয়ে রয়েছে।